এখানে ফুটবল খেলতিছে অনেক ছেলে মেয়ে মাঠ মাঠে ফুটবল খেলতিছে এবং সামনের সিঁড়ি আছে এবং সিঁড়ির উপর দিয়ে ওঠা যায় তার সামনে একটি বাইক দাঁড়িয়ে আছে ।

এইখানে দেখতে পাচ্ছি অনেক বাগানে ফুল আছে এবং সাইডে প্রাচীর দিয়ে ঘেরা হয়ে আছে এবং ।

এবং অনেক গাড়ি দাঁড়িয়ে আছে --

রাজু বলে লেখা শাটারে এবং এখানে গেঞ্জি পাওয়া যায়।

গাছের উপরে কিছু জামা প্যান্ট মেলানো হয়ে আছে। এবং সামনে ঘর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং বড়ো বড়ো গাছ দেখতে পাওয়া যাচ্ছে। টবের ভিতরে অনেক ফুল আছে।